এই ছবিটাতে দেখা যাচ্ছে কয়েকজন লোক উম কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে আবার ফুলের মালা রাখা আছে-এ নারকেলের ডাব রাখা আছে সবজি রাখা আছে অনেক কিছু রাখা আছে। এটা একটা বাজার দেখে তাই মনে হচ্ছে আবার এদিকে একটা অটো -এর মাথা দেখা যাচ্ছে চাকা দেখা যাচ্ছে একটা কয়েকজন লোকও আছে।

এই ছবিটাতে দেখা যাচ্ছে এখানে একটা গির্জা ঘরের ছবি ।এই ছবিটা থেকে উপরে দেখেই বোঝা যাচ্ছে যে প্লাস সাইন দেওয়া আছে এটা একটা গির্জা ঘর সুন্দর লাগছে দেখতে । একটা লোকও নেই বাইরে পাশে আর একটা ঘর দেখা যাচ্ছে । বারান্দাটাও সুন্দর বাইরেটা চকচকে পরিষ্কার একদম ।

একটা তে একটা মূর্তির শোপিজ বানানো আছে দেখতে খুব সুন্দর এটা চিনামাটির বানানো আর তার বড় করে একটা বানানো ডিজাইন টা খুব সুন্দর আবার উপরে ছাইদ দিয়ে নিচে ছোট ছোট ছোট ছোট আরো কয়েকটা মূর্তি বানানো আছে এটা একটা শোপিস -এর মতো লাগছে সুন্দর লাগছে দেখ--

ছবিটাতে কি সুন্দর। চারিদিকে পাহাড়ের মত লাগছে সাইড দিয়ে উঁচু। আর মাঝখানের জল। জল গুলো কি সুন্দর জ্বলজ্বল করছে। ওপরে একটা ছাও পরেছে জলের উপরে আকাশের দেখতে ভালই লাগছে। আবার ছোট একটা গাছও আছে পাশে। আসলে খালি জায়গায় জল থাকলেও তো দেখতে সুন্দর লাগে।

এই ছবিটাতে দেখাতে চাই চারজন মিলে মোবাইল দিয়ে ছবি তুলছে বেশ সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছেন আর তিনজন মহিলার শাড়ি পড়েছেন আর একজন ভদ্রলোক কুর্তা পায়জামা পড়েছেন একজন মহিলার হাতে একটা পার্স আছে পেছনে কি সুন্দর সাজানো আছে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোন বিয়ে বাড়ি না হলে কোন বার্থডে পার্টি কিছু একটা হবে।